সময়টি দুপুরের সময় বলে মনে হচ্ছে দূরে কিছু বাড়ি ঘর ও লক্ষ্য করা যাচ্ছে জায়গা টি পুরাতন হলেও দেখতে খুবই সুন্দর লাগছে।

এবং এই বাজার -টি আপনার অনেক রকম মানুষের সমাগম ও ঘটেছে । সময়টি আমার সকালের সময় বলে মনে হচ্ছে । রোড -এর ওপর দিয়ে দুইদিকে আপনার ইলেকট্রিক -এর তার ও গেছে বলে মনে হচ্ছে।

এই যে জায়গায় এই মূর্তি টি আছে । সেখানে আরো অনেক ঠাকুর - এরই মূর্তি রয়েছে বলে মনে হচ্ছে । জায়গাটিও বেশ বড় সড় বলে মনে হচ্ছে।

সবুজ গাছ এবং ফুলের গাছ লাগানো হয়েছে বলে মনে হচ্ছে। এখানে অনেক বড় বড় গাছ রয়েছে বলে মনে হচ্ছে। মন্দিরটিও চূড়াটিও বেশ উঁচু।

আমার সামনে আমি একটি বড় বিল্ডিং দেখতে পাচ্ছি । এটি হচ্ছে মাতৃ মা এটি অনেক বড় বড় জানলাও রয়েছে বলে মনে হচ্ছে। এটি আপনার সাদা এবং নীল রং করা হয়েছে --

আশেপাশে অনেক বড় বড় সবুজ গাছ ও রয়েছে বলে মনে হচ্ছে । সময়টি আমার সকালের সময় বলে মনে হচ্ছে।

সময়টি আমার সকালের সময় বলে মনে হচ্ছে আশেপাশে অনেক বড় গ্যালারি ও রয়েছে বলে মনে হয় জায়গাটি বেশ সুন্দর লাগছে দেখতে।

এখানে জায়গাটিও বেশ বড়সড় বলে মনে হচ্ছে। ওপরে ছাদন টি আমার টিনের ছাদন বলে মনে হচ্ছে।

আমার সামনে একটি মন্দির দেখতে পাচ্ছি। মন্দিরটি পাহাড় কেটে তৈরী করা হয়েছে বলে মনে হচ্ছে। এখানে অনেক বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের কেও দেখা যাচ্ছে অনেক মহিলা কেও দেখতে পাচ্ছি। তারা --

টি ডিসাইন করা হয়েছে। এখানে অনেক মানুষই দেখতে এসেছেন পূজো। এখানে একজন পূজারী তিনি গেরুয়া একটি বস্ত্র পরে পূজো করছেন।

রাস্তার একপাশে আপনার অনেকখানি দোকান এবং অনেকখানি বাড়িঘর ও রয়েছে বলে মনে হচ্ছে।

জায়গাটি সময়টি সকালের সময় বলে মনে হচ্ছেজায়গাটি দেখতেও খুবই সুন্দর লাগছেখুবই জমজমাট লাগছে।

আমার সামনে আমি একটি জায়গা দেখতে পাচ্ছি জায়গাটির আশেপাশে অনেক বড়ো বড়ো সবুজ গাছ রয়েছে বলে মনে হচ্ছে। এখানে অনেক বড়ো বড়ো পাথরও দেখা যাচ্ছে।